দোকানটির ওপর একটি হলুদ রঙের বোর্ড এ লেখা আছে বৈদ্যনাথ রুমা অয়েল ।

দুজন শিষ্যের মাথার ওপর হাত রেখে আছে।

সামনে লোকজন রথ টানতে ব্যস্ত।

বাস -এর সামনে একটুখানি জায়গায় জল জমে আছে ।

বিল্ডিং এর রং নীল আর সাদা। এটি বালুরঘাট মিউনিসিপালিটির --

বাজার টি হলো মাছের বাজার।

বিল্ডিং এর অংশ দেখতে পাওয়া যা--

ব্রীজ এর দুই ধার দিয়ে বড় বড় অনেক গাছ দেখা যা--

দূরে একটি গাড়ি দাঁড় করানো রয়েছে।

দূরে একটি কাঠের চালা করা রয়েছে।

হলরুম এর মধ্যে রয়েছে অনেক বুকসেলফ তাতে রয়েছে অনেক বই।

এখানে একটি বাড়ির ছাদ ঢালাই হচ্ছে।

সেলফ এর মধ্যে রাখা আছে।

আছে অনেক গাড়ি দাঁড় করানো।